এখানে একটি বড় বিল্ডিং এবং বিল্ডিং -টি অ্যা নিচে অনেকগুলি দোকানপাট ও রয়েছে এবং --

এখানে একটি বড় বিল্ডিং এবং বিল্ডিং টির ছাদে টাওয়ার বসানো রয়েছে এবং তার উম চারি দিক প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এবং উম কিছু গাছ পালা রয়েছে তার সামনে এবং বড়ো মাঠ রয়ে--

এখানে একটি বড়ো ব্লক রয়েছে এবং ব্লক -টি উম অনেক বড়ো।

এবং বিল্ডিং অনেক বড়ো রয়েছে এবং তার সামনে ফাঁকা ফাঁকা রাস্তা ও একটি বড়ো গাছ রয়েছে। উম রং করা রয়েছে।